এবং পুরো ছবিটিতে খুব সুন্দর ফুল গাছপালা দিয়ে অনেক সুন্দর করে প্যান্ডেল করা রয়েছে--

ওপরের ছবিটিতে একটি অনেক দূর পর্যন্ত বিস্তীর্ন ঘাস জমি দেখা যাচ্ছে।

তাঁর পিছনে একটি অনেক রং বেরং এর ছাতা দেখা যাচ্ছে । তাঁর পিছনে একটি নীল সাদা রং এর ভবন দেখা যাচ্ছে । সামনে একটা ভ্যান গাড়ি এবং একটি গাড়ির চাকাও দেখা যাচ্ছে।

উপরের চিত্রটিতে একটি দুতলা সমেত ভবন দেখা যাচ্ছে যার কিছুটা অংশ হলুদ এবং কিছুটা গোলাপি--

গোলাপি অংশের সামনে কিছু বাইক দাড় করানো রয়েছে এবং হলুদ অংশটির সামনে একটি লালের মধ্যে সাদা রঙের ফায়ার লেখা রয়েছে ।